আর এই রাস্তার উম ম উপর অনেক গুলি গাড়ি দাঁড় করিয়ে আছে।

এই ফটোটার মধ্যে--

এবং তার সামনেই ওরা বাইক দেখতাসে।

একটা কাচের বাক্সের ভিতরে।

আর এই পেট্রোল এই পেট্রোলপাম্পে--

এই ফটোটার মধ্যে দেখাইতাছে শ্রী শ্রী ভোলানন্দ।

কুঞ্জবন আগরতলা ত্রিপুরাতে অবস্থি--

এটা এম বাজার -এর বিল্ডিং ।

সবগুলি সুন্দর করে--

লম্বা লম্বা গাছ।

এবং এটিএমের চারদিকে আসে।

চিপস কুরকুরি এবং আচার কেক --

ছাদ বানাইতাসে যেটার মইধ্যে অনেকটি মানুষ দাঁড়ায় রইসে।

ফটোটার মধ্যে দেখা যাইতাসে পুমার একটা শোরুম ।

অনেকজনেরা টেন্ট লাগাইয়া --

সেলুনের ছবি যেটার ভিতরে একটা চেয়ার বয়াইনা আছে।

মঞ্চের সিনারিয়ো ।

এর মধ্যে সুন্দর করে বিভিন্ন কালারের ফুল দিয়া--

এবং গাইড়ির লগে কতলা স্টুডেন হাইটা হাইটা যাইতাসে।

একটা দোকান যেটার ভিতরে বিভিন্ন রকমের স্টিলের--

এই ছবিতে দেখা যাচ্ছে একটি শোরুমের দৃশ্য যার নাম তানীরা।

অনেক রকমের স জিন্সের প্যান্ট আ্য লাইনে সারিবদ্ধভা রাখা আসে।

একটা সুন্দর বড়ো লেক ।